দুকানের ভিতরে কতগুলি মানুষ দেখা যাচ্ছে।

রুমের মইদ্যে কয়েকটি বেড রাখা আসে।

চারিদিকে অনেক সবুজ গাছপালা রয়েসে।

একটি আইসক্রিমের ফ্রিজ রয়েছে।

নীচের তলায় হুটেল দেখা যাচ্ছে।

এহানে কয়েকটি সোট সোট পাহাড় দেখা যাচ্ছে।

ঘরের উপরে অনেক সবুজ গাসপালা রয়েসে ।

রাস্তার পাশে কতগুলি সাইনবোর্ড দেখা যাচ্চে ।

রাস্তার দু-তিন পাশে অনেকগুলি দুকান দেখা যাচ্ছে।